না আমার পরিচিত ঐরকম friend circle নেই যারা digital marketing, আমার একজন বন্ধু আছে যে আমার সাথেই matric পরীক্ষা দিয়ে, সে আর আপনার কলেজ level এ ভর্তি হওয়ার জন্য চাই নাই সে আপনার এই digital platform টা কে বেছে নিয়েছে সে ওখান থেকে টাকা, Earn সেটাই সে মনস্থির করেছে, যার কারনে সে ওখানে আপনার কাজ গুলো ভালোভাবে শিখলো এবং আপনার , Skill গুলা যেটা ওটা সে ভালোভাবে develop করেছে develop করার পরে then সে একটা সরকারি যেটা সরকারি একটা course এর মাধ্যমে সে বিষয়টা digital marketing টা ভালোভাবে শিখে then সে ওখান থেকে এখন monthly, ভালো একটা amount earn করতে পারতাছে, আমিও, হ্যাঁ ভাইয়া,

এখন তার মানে এই নোই যে তুমি কোন কাজ শিখবে না তুমি অবশ্যই শিখবা কিন্তু শেখার সেটা skill টা gain করে সেটা properly use করতে করতে তোমার একটা huge time লাগবে, এবং income করার জন্য তোমার huge একটা time লাগবে, এখন তোমার সেই time টাতে তোমার family তোমাকে backup দেয় then তুমি আমি আমি তোমাকে support করব যে হ্যাঁ তুমি freelancer এর যে কোন একটা course শিখে তুমি কাজ শুরু করে দাও, হ্যাঁ হ্যাঁ ভাইয়া আর আরেকটা জিনিস যে ভাইয়া এখানে আমাদের যে মানে পরিস্থিতিটা, এখানে সবাই কিন্তু এখন যে টাকা টাকা টাকা এইসব কথাটা ভেবে সবাই কিন্তু freelancing করতে চাইছে but কিন্তু একটা জিনিস তারা মাথায় রাখে না যে freelancing করাটাও এখন যে অনেকটাই প্রতিযোগিতামূলক হয়ে গেছে, কারণ হচ্ছে যে এখন আপনার সবাই কিন্তু ওই জিনিস টাকে ওই জিনিসটাকে করার জন্য সবাই কিন্তু করার জন্য আপনার ঐরকম efforts দিচ্ছে, যার কারণে এখানে কিন্তু অনেক প্রতিযোগিতা আছে এখন যদি আপনাকে যদি, আস্তে হয় বা আমাদের অবশ্যই তাদেরকে অনেকগুলো ব্যাপার মাথায় রাখতে হবে, যেমন তার দ্বারাই কাজটা হবে কিনা, সে দীর্ঘদিন ধরে এখানে সময় দিতে পারবে কি না, তার family তাকে কতটুকু backup দিতে পারবে বা তার family কতটুকু তাকে এ ব্যাপারে support করতে পারবে, সে এই বিষয়গুলো কে সে মনে রেখে বা বা এ বিষয়গুলোকে সে নিজের নজরে রেখে তারপর আমি মনে করব যে freelancing এ আসা দরকার কারণ হচ্ছে যে আমি আমার, দেখা অনেক freelancer দেখেছে যে তারা অনেক কাজ করছে অনেক চেষ্টা করছে কিন্তু earning করতে পারে না সে সবার দ্বারা এটা possible না কিন্তু এখানে অনেক সময় ব্যাপার এবং ধৈর্যের ব্যাপার আছে বলে মনে করি ভাইয়া, অবশ্যই অবশ্যই আমিও আমারও আমারও একই মতামত,